বেঁচে থেকে বেঁচে থাকে এই পথের সারমর্ম নোবেল নোবেল আটফোল্ড আটফোল্ড প্রকাশ করা হয়েছে

সন্ন্যাস বাদ বৌদ্ধ ধর্ম ধর্ম ও সঙ্গে সারণ গ্রহণ এবং পরিপূর্ণতার চাষ বৌদ্ধ বি বৌদ্ধ বিদ্যালয় গুলির মুক্তির পথ সেই সাথে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং তাদের নিৰ্দিষ্ট শিক্ষা এবং অনুশীলনের সাথে আপেক্ষিক তাৎপর্য এবং সত্যতা এর বেক্ষা পরিবর্তিত হয় প্রদত্ত জেরবাদ এবং মহাযান জেরবাদ ঐতির্য্য নির্মাণ নির্মাণ অর্জনের উপর জোর দেয় ব্যক্তি সত্য ব্যক্তি সত্তাকে অতিক্রম করার এবং মৃত্যু ও পুনর্জন্মের চক্রের অবসানের চক্রের অবসানের একটি উপায় হিসাবে যখন মহাযান ঐতির্য্য জোর দেয় বোধি শর্ত আদর্শ যেখানে মানুষ সমস্ত প্রাণীর মুক্তির জন্য কাজ করে বৌদ্ধ মতবাদ

বুর্দ্ধির জীবনের বন্ননা করো বুর্দ্ধির জীবনের বিবরণ অনেক প্রাথমিক বৌদ্ধ গ্রন্থে উল্লেখ করা হয়েছে কিন্তু অসঙ্গত তার সামাজিক প্রেক্ষাপট ও জীবন বিশদ বিবরণে প্রমান করা কঠিন এবং সঠিক তারিখ গুলি অনি চিত প্রাথমিক গো প্রাথমিক গ্রন্থে

জন্মগ্রহণ করেন এবং কপিল বাস্তুতে বড়ো হয় আধুনিক নেপাল ভারত গঙ্গার সমতলে একটি শহর সীমান্তের কাছে এবং তিনি তার জীবন কাটিয়েছেন যা এখনো আধুনিক বিহার এবং উত্তরপ্রদেশ কিছু দাবি গুলি এখনও গৃহীত এখন কিছু দাবি গুলি এখনো কিছু দাবি গুলি গৃহীত হয় কারণ প্রমাণের সংমিশ্রণ থেকে বোঝা বোঝা যায় যে তিনি সাক্ষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন এটি ছোটো অভিজাত বা প্রজাতন্ত্রের মতো পরিষদ দ্বারা শাসিত যেখানে কোনো পদমর্যাদা ছিল না কিন্তু যেখানে জ্যেষ্ঠতা গুরুত্বপূর্ণ তিনি যে সমাজে বেড়ে উঠেছিলেন সে সম্পর্কে শিক্ষা এবং দাবিগুলি সম্ভবতঃ পরও পরবর্তীকালে

দুইশো চারে এর চীনা সমান্তরাল গৌতমকে জীবন ও মৃত্যুকালে যন্ত্রনা হিসাবে বর্ননা করা হয়েছে এবং এটি অবিরাম পুনো পুরোরাবিতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল পুনর্জন্মের কারণে এই ভাবে তিনি যন্ত্রনা থেকে মুক্তির সন্ধানে যাত্রা করেন প্রারম্ভিক লেখা এবং জীবনী বলে যে বলে যে গৌতম প্রথম দুই ধ্যান শিক্ষক শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছিলেন নাম অধরা কালাম এবং উদা কার রাম পুর্তুর তার অধীনে অধ্যায়ন করেছিলেন ধ্যান এবং দর্শন শিখিয়েছিলেন বিশেষত শুন্যতা অর্জনের পর অর্জনের উপর ধ্যান পূর্বের থেকে এবং পরেরটি থেকে কোনটিও নয় উপলব্দি বা অ উপলব্ধির ক্ষেত্র চারটি মহৎ শর্ত দুঃখ কষ্ট এবং এর সমাপ্তি চারটি শর্ত বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মৌলিক অবস্থানের প্রতিনিধিত্বও করে আমরা অস্থায়ী অবস্থা এবং জিনিস গুলিকে আকাঙ্খা করি এবং আঁকড়ে থাকি যা বেদনাদায়ক সন্তুষ্টি জনক এটি আমাদেরকে সংসারে আটকে রাখে পুনর্জন্ম দুঃখ এবং পুনো মৃত্যুর এক অন্তহীন চক্র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 মৌলিক উপলব্ধির যে এই জাগতিক জগতের জীবন দুঃখ এবং অতৃপ্তি অস্থায়ী অবস্থা এবং জিনিস গুলির জন্যে জন্য আঁকড়ে থাকা এবং আকাঙ্খা সহ এবং আকাঙ্খা সহ সন্তোষ আকাঙ্খা সহ সন্তোষ করতে অক্ষম সমস্ত শর্তযুক্ত ঘটনার অসন্তোষ প্রকৃতির এবং সাধারণ নিরাপত্তা হীনতা বা বেদনাদায়ক দুঃখকে সাধারণতঃ দুঃখ হিসাবে অনুবাদ করা হয় কিন্তু এটি ভুল কারণ এটি এপিসোডের যন্ত্রণাকে বোঝায় না তবে অস্থায়ী অবস্থা এবং জিনিসপত্র গুলি অভ্যন্তরীন অসন্তোষ জনক প্রকৃতিকে নির্দেশ করে প্রতিনিধিত্বও করে আনন্দদায়ক কিন্তু ক্ষণস্থায়ী অভিজ্ঞতা সহ আমরা রাজ্য গুলিকে

দুঃখ হলো অস্তিত্বের তিনটি প্রতীকের মধ্যে একটি অস্থিরতার এবং অন্ত সমূহ অস্থায়ী কিন্তু তাদের বিপরীত এটাও দাবি করে যে জীবিত প্রাণীর কোনো স্থায়ী আস্থা নেই অজ্ঞতা বা ভুল ধারণা যে কোনো কিছু স্থায়ী বা যে কোনো সত্তার একটি স্বয়ং আছে তার একটি মিথ্যে বোঝাপড়া হিসাবে বিবেচিত হয় এবং আঁকড়ে রাখা আঁকড়ে থাকা এবং কষ্টের মূল উৎস পূর্ণর পুনর্জর্মের চক্রটাটি সংসার সংসার মানে বিচরণ বা জগৎ যার অর্থ চক্র চক্রাকার পরিবর্তন এটি পুনর্জর্মের নীতি এবং সাম সমস্ত জীবন বস্তু অস্তিত্বের চক্র যা সমস্ত প্রধান ভারতীয় ধর্মের এক ধর্মের মল বৌদ্ধ ধর্মের একটি মৌলিক ধারণা ইচ্ছা এবং অবিদ্যা এবং ফলস্বরূপ কর্ম দ্বারা স্থায়ী স্থায়ী হয় যুক্তি হল বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলি দাবি করে যে পুনর্জন্ম অস্তিত্বের পুনর্জন্ম অস্তিত্বের ছয় টি ক্ষেত্রেই ঘটতে পারে যথা তিনটি ভালো রাজ্য স্বর্গীয় দেবতা মানব এবং তিনটি মন্ড রাজ্য ক্ষুধার্ত দানব নরম অস্থিরতা এবং অ স উপলব্ধির মাধ্যমে যন্ত্রনা পুড়ে যাওয়া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

hello

উম মাঝখানে তো কিছুক্ষন চুপ করেই ছিলি

মানে কুড়ি মিনিট তো পুরো কথা হয়নি মাঝখানে তো একটু একটু চুপ করেও ছিলি তো ওই জন্য তো একুশ মিনিট করে দিলাম তুই phone করে record on করেছিলি

কালকে তো তোমার সাথে কথা বলতে বলতে ঝগড়া করতে করতে বেলার দিকে আমি ওই তোমার মামাদের দেখতে চলে গেছি আহ ঐখান থেকে যে তুই দাড়িয়েছিলি কথা বলছিলি আর পেছন থেকে ফোট করে তোমার মা আসবে না আর ফক করে phone টা ঢুকিয়ে দিয়েছি দিয়ে জলের দিকে আমি তাকিয়ে আছি কোথায় রে আছি ঠিকাছে আর সবে হাতে খৈনি টা বের করেছি হাতটা মুঠো করে আমার পকেটে ঢুকিয়ে দিয়েছি দেখি কিনা আমার পাশেই এসে কিনা খালেতে হাত ঢুকছে তোমার মা মনে হয় কালকে হ্যাঁ সাড়ে এগারোটা পোনে বারোটার দিকে তখন পাতা বইছিলো হম সকালে পাতা বইতে গেছিলো

হ্যাঁ কালকে তো তোমার বাবা মা দুজনেই পাতা বোয়া বয়ি করছিলো বিকালে পাতা তাহলে বোধয় সকালবেলা এনে এখানে ঢেলে রেখেছিলো বিকালে আবার বৃষ্টি হবে বলে বস্তাতে তুলছিলো দেখলাম পাতা বোয়া বয়ি করছিলো আমার বাপ ও গেছিল হম তোমার বাপ ভর্তি করছে তোমার মা নিয়ে আসছে তারপরে এর তোমার মা আমার বাপ্ গিয়ে আবার কুকুরের খোলে বস্তাতে ঝড় দেয়

কালকে সকালে আমাকে যেতে বলছিলো আমি যায়নি কি করতে দিতে গিয়ে আমি চুপ করে বসে থাকতাম মা বললো ঘরের ভেতর কি করছিস আয়না বাইরের দিকে আয় ভুঁয়ের দিকে জাবি আয় ওই তুই যখন ফোন তা রেখে দিলি না

ও সাড়ে বারোটার পরে না কটার দিকে

ওই তার একটু আগেই বলছিলো তুই তখন সায়ানের সাথে কথা বলছিলিস

তখন বলেছিলো আমি যাবোনা তুমি যাও

তখন বাপ্ এক যাচ্ছিলো তারপর মা রান্না করছিলো

ওরকম মানে হটাৎ কোথায় যায় তোমায় বলে যায়

মন ভরানোর কোথায় আছে বলে যায়না মা রান্না ঘরে আছে দেখলাম কোন সারা শব্ধ নেই আজকে

কোনো সারা শব্ধ নেই আজকে

বলো

নানা রে কি বসে আছে ওখান থেকে আমি উড়ে চলে এসেছি মানে বলছে যে কি লাগে কি চলে মানে কে এসেছে আমার মনেহচ্ছে তোমার মায়ের কোথায় বলছে

সেটাই ভাবছি সেইদিন প্রিয়া কোন দিক টাতে ছিল অরে তুমি যেদিন রাস্তার গাড়ির কোনটায় গিয়ে দাঁড়িয়েছিলে ঐখানটাতেই ছিল গাড়ির এপার থেকে ওপার হয়েছিল গাড়ির ঐপারে বসে ছিল চিয়ারে

ওদের ওই একটা বাড়ি আছে ওদের বাড়ির সামনে হের্ বাড়ির সামনে কেন গাড়ির নিচে বসছিলো এপারে

অরে সামনে আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম রাজা দেড় বাড়ির দিকটা ওরা ওই ওদের নামগুলা আমি জানিনা ওদের দিকে যেতে যে রাস্তাটা ওই রাস্তাটার দিকে বসে ছিল ওই রাস্তার দিকেও নয় অরে ওই রাস্তার দিকেই চিয়ারে বসে ছিল তো ওই

ওই তুমি ঢালাই রাস্তা দিয়ে ছিলে ওই রাস্তার দিকেও ছিল না ও বাপ্পার গাড়ির যে গাড়ির তো দু দিকে দরজা হয় গাড়ির এপারে দরজা দিকে ছিল মাঠের দিকের দরজার দিকে ছিল দরজার ওখানের গাড়ির পুরো গায়ের গাঁ ঘেসে বসছিলো

দাঁড়িয়েছিলাম কি একটা কথা বলছিলো উম তখন মুখের দিকে তাকালাম দেখলাম ওর মা ঐখানটায় দেখছিলাম স্নেহা ছিল স্নেহা দেখতে পাইনি ঠিক সামনের দিকটা অতটা দেখিনি ওটাই বলছি কারীর বাজার আরো উঠছিলো

গাড়ির guard এ দাঁড়িয়ে ছিলাম